এখানে মাছ কিনতে এসেছে অনেক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে.

এখানে দেখা যাচ্ছে একটি পার্লার রয়েছে পার্লার -টির নাম হলো এন_জে_পি পার্লার ।

মন্দিরের সামনে একটি উমম মাটি দেওয়া মাঠের মতোন রয়েছে.

এখানে দেখা যাচ্ছে এটি একটি হোটেল ।

বাইকটির কালার অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশনের.

এটি হলো একটি অনুষ্ঠান অনুকূল ঠাকুরের অনুষ্ঠান .

এখানে দেখা যাচ্ছে এটি একটি সেলুন ।

সেলুনটিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে.

একজন ব্যক্তি চুল কাটছে আর একজন ব্যক্তি দেখছে এটা।

দোকানের সামনে একটি সাইনবোর্ড আছে।

এখানে দেখা যাচ্ছে একটি সপের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এখানে দেখা যাচ্ছে জলের উপর অনেক ঘাস রয়েছে অনেক শ্যাও --

ব়্যাকের মধ্যে অনেক বিভিন্ন ধরনের জি স্কিন কেয়ারের প্রোডাক্ট সাজানো রয়েছে।

সাইড এ ভারিঘর রয়েছে। বাড়িঘরের দরজা জানালার উম সামনে তিনটি ছোটো ছোটো ছাউনি দেওয়া রয়েছে খুব সুন্দর ভাবে ।

এখানে দেখা যাচ্ছে একটি ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে ফটোশুট করছে .

এখানে দেখা যাচ্ছে একটি বিরাট বড়ো পুকুর .

এখানে পুকুরের সাইডে অনেক মানুষও দেখা যাচ্চে।

একটি অফিস দেখাচ্ছে যার উপর নীল কালারের সাইনবোর্ড লাগানো হয়েছে যার মধ্যে লেখা আছে এস_বি_আই ।

যার মধ্যে লেখা আছে শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মন্দির।

ঘরের উপর টিনের চাল দেওয়া রয়েছে ।

এখানে অনেক মানুষও দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে.